অ্যাঁ ব্যা collect করতে গেলাম তখন হচ্ছে তোর অ্যাঁ বলছে আবার অ্যাঁ COD আছে, যদি আমি আবার collect ওর মধ্যে same size এর same কুর্তি দুটো ছিল. তো এগুলো তো মানে হয়ে যায় কখনো কখনো. ওটা তাহলে তোর যদি Meesho তে এরকম trust issue হয় তুই Ajio থেকেই কেন. Ajio, Myntra, Max থেকে কিনতে পারিস Max এ তোর range এর মধ্যে তুই ভালো ভালো short কুর্তি তারপরে top ওগুলো ভালো পেয়ে যাবি Max এ. আচ্ছা Max এ তালে ভালো পাবো বলছিস. হ্যাঁ Max এর তোর app টা download করে নিবি. অ্যাঁ Max এর আলাদা app আছে ওটা download করে নিবি, ওখান থেকে হচ্ছে কিনতে পারবি.

হ্যাঁ reasonable price থাকে বা তুই যদি app থেকে নাও কিনতে চাষ যদি দেখতেও যাস ওই সামনে তোর কলেজের সামনেই হচ্ছে অ্যাঁ Max এর showroom আছে, তুই auto তে করে তোর দশ মিনিট লাগবে হয়তো.

হ্যাঁ ঠিক তা একদম তুই আসবি যখন তালে বলবি তোর সাথেই যাব তালে একদিন shopping করে আসবো. তোর সাথে বেরোলে তো আমাদের দুজনের shopping এর শেষ

সব টাকা উড়িয়ে তারপর আসবো কিনার পর একদম.

তারপর অ্যাঁ আরে মা আমাকে বলছিল আরেকটা কথা যে হচ্ছে ওই অ্যাঁ মেহের বলে যে শাড়ি দোকানটার কথা আমি তোকে বলেছিলাম না আমার মা সব সময় কেনে ওখান

তো ওখানে হচ্ছে তোর অ্যাঁ শাড়ি কিনতে যেতে বলেছিল, মা ব~ মা বলছিল যে একটু তোকে নিয়ে যেতে দিয়ে হচ্ছে প~ মায়ের হচ্ছে একটা শাড়ি কেনার আছে পছন্দ করে দেয়ার জন্য আচ্ছা তো তুইও কিনে নিবি তখন একটা শাড়ি

হ্যাঁ আমার তো আসতেই থাকে আসতেই থাকে

হ্যাঁ নেহার তো ও দেখিস নি একবার সেই গেছিলাম bag টা পুরো নামানো কুর্তি আছে bag এ খালি

কুর্তি পরে, ভালোউ লাগে ওকে দেখতে. হ্যাঁ ভাললাগে ওকে দেখতে কুর্তিতে . তোকেও ভাললাগে সবকিছুতেই ভাললাগে তোকে. হম হম, আমার আবার সবার কুর্তি হয়ে যায়, প্রজ্ঞার গুলোও হয়ে যায় তোর গুলোও হয়ে যায়, এটা একটা সুবিধা.

কিন্তু তুই হচ্ছে একটু বেশি করে top কেন আমিও পরতে পারবো তাহলে

Max আমার কাছেও আছে, Max আম~ Max থেকে তালে দুজনা দেখব

তারপরে ক~ অ্যাঁ জুতোউ কিনব জুতো ন~ জুতো নেই আমার কাছে.

কিনে এনেছে নতুন বলছিল.

মোনালিসা Reebok এর. ও হ্যাঁ ও বলছিল shoe কিনতে যাবে বলে আমাকে একবার phone করেছিল তখন.

আমাকে বাবা কবে থেকে বলছিল যে Puma তে জুতো কিনে নিতে Puma থেকে জুতো কিনে নিতে আমার তো যাওয়াই হয়নি এবারে গিয়ে যাব তাহলে Puma তে

একটা একটা কেন আমি বসে থাকি. এর মো

মোনালিসাও hair cut করে এসছে তুইও hair cut করলি তো আমি তো প্রথমেই বলেছিলাম hair cut করব আমার চুলটা কীরকম বাজে হয়ে গেছিল বল?

ruff হয়ে গেছিল ওই যে color করার জন্য

তাই জন্য তুইও কেটে নে না, ছোট করে, ভাললাগবে. আমি কত ছোট করব? আরে ও উম আমাদের মত, ঘাড় পর্যন্ত. ভাল্লাগে না ওটা অত ছোট

নারে, আর আমার যায়ও না. আমাকে ভাললাগে? জানিনা আমি কিন্তু আমার ঝামেলার জন্য কেটে দিয়েছি. না এমনি তোকে বললাম না আমি নিজে একটু কেটেছি চুলটা

তো নিজে একটু কেটে নিয়েছি.

তোকে মনে হয় না খারাপ লাগবে বলে, তুই কোনদিনও কাটিস নি একবারে একবার একবার ছো~ সাহস করে ছোট করে কেটে দে, দিয়ে তারপরে আবার বাড়াবি আমি তারপর আমার নিজেরই খারাপ লাগে আমি ছোটতে আগে চুল কেটে দিতাম তখন আমার খুব খারাপ লাগতো নিজেরই আর তুই দেখ আমি চুল কেটে দি~ দি কিন্তু কোন dress এর সাথে actually আমার ভালো লাগেনা ওই জন্য কুর্তি সাথে আমি তো বেশিরভাগ দেখেছিস কুর্তিই পড়ি

কুর্তি তো আমিও পরি, তুই বল কুর্তি কেন আমার শাড়ির সাথেও ছোট চুলে photo আছে, কোথায় খারাপ লাগে? না তোকে ভালো লাগে, আমি confidence পাইনা একটু বেশি আমি দেখ কখনো না কখনো কাটবো একবার চিন্তা হ্যাঁ একবার কেটে দিবি এখন সবই তো করছিস একবার ওটাও experiment করে নিবি

হম experiment বাকি আছে. হ্যাঁ আর একবারই যদি তুই কাটিস তাহলে তোর তো আবার বড় হয়ে যাবে এরকম তো নয় যে বড় হবে না চুল

কিন্তু এবারে farewell এ যে শাড়ি পরবো ওটা হচ্ছে তা ছোট তুলার সাথেই পড়তে হবে আমাকে কিরকম শাড়ি আনবি, তুই বলছিলিস না যে শাড়ি নিয়ে আসবি. হ্যাঁ ওই silk এর, দুটো মানে same অ্যাঁ আমি তোকে পাঠাবো আমি green টা পড়েছিলাম ঠিক আছে, তো green টা পরে আমার photo আছে আমি ওটা তোকে পাঠাবো, ওটা দেখে নিবি একবার.

ঠিক আছে, আর তারপরে তোর কি class আছে এখন? না আমার তো এখন class নেই আমার দেরি আছে এখন class.

আমার এখন forty থেকে class আছে আজকে. আচ্ছা. ঘুমাবি নাকি? ঘুমাবো না, এখন ওই একটু কাজ করছি, project এর কাজ করতে হবে আমাকে.

ঠিক আছে তুই করে নে কাজ, আমি হচ্ছে একটু ঘুমাবো এখন.

ta ta.

ভাঙা সম্পর্কের জাদুঘর একপাটি জুতো ভাঙা হাতঘড়ি কফি machine হাতে আঁকা ছবি ঘরের চাবি

ভালোবাসার সম্পর্কের সঙ্গে অজান্তে জড়িয়ে যায় যে সব তুচ্ছ জিনিস তারাই স্থান পেয়েছে এখানে

সুমন্ত্র চট্টোপাধ্যায় যে কুড়ুলটা দিয়ে এই ধ্বংসলীলা হয়েছিল সেটিকে নিয়ে কী করা উচিত জাদুঘরে রাখা উচিত

সবকিছু ঠিকঠাক যচ্ছিলো না মেয়েটা ভেবেছিলো হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু হলো না

এক সকালে ছেলেটা হঠাৎ জানালো সে আরেকজনকে ভালোবাসে শুধু তাই নয় সেই দিনই bag পত্র গুছিয়ে চলে গেলো অন্য মেয়েটির সঙ্গে থাকবে বলে

বাড়িটা ছেলেটারই আসবাব ও তারই কেনা ছেলেটা বলে গেলো ইচ্ছে করলে মেয়েটা সেখানে থাকতে পারে

মেয়েটার হাতের কাছে একটা কুড়ুল ছিল সেটা হাতে নিয়ে বহু আসবাব ফালাফালা করে দিলো সে

কয়েকদিন পর নাকি ছেলেটা এসেছিলো আর সমস্ত ভাঙা কাঠ স্বযত্মে গুছিয়ে নিয়ে গিয়েছিলো

যে কুড়ুলটা দিয়ে এই ধ্বংসলীলা হয়েছিলো সেটিকে নিয়ে কী করা উচিত জাদুঘরে রাখা উচিত বাস্তবে তাইই হয়েছে যে সে জাদুঘর নয় বিশেষ এক সংগ্ৰহশালা

নাম Museum of broken relationships ভাঙা সম্পর্কের জাদুঘর সেখানেই শোভা পাচ্ছে এই কুরুল সঙ্গে উপরের গল্পটুকু

এড্রিয়াটিক সমুদ্র তীরে মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের সংযোগ স্থলে অবস্থিত দেশ ক্রোয়েশিয়া তারই রাজধানী জাগরেব এই জাদুঘরের ঠিকানা

চলচ্চিত্র প্রযোযক ওলিংকা ভিস্টিকা ও ভাস্কর দ্রাজেন গ্রুবিসিক এর চার বছরের সম্পর্ক ভেঙে যায় দুহাজার তিন সালে

বিচ্ছেদের বেদনার মধ্যেই তারা মজা করে বলেছিলেন তাদের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা নানা জিনিসপত্র নিয়ে একটা সংগ্ৰহ করলে বেশ হয়

গোঁড়ায় সেটা ছিলো নেহাতই কথার কথা কিন্তু বছর তিনেক পরে সত্যিই নড়েচড়ে বসেন দুজনে

বন্ধুদের কাছে চাইতে থাকেন এমন কোনো জিনিস যার সঙ্গে তাদের সম্পর্কের স্মৃতি জড়িয়ে আছে

বেশ কিছু জিনিস জুটেও গেলো আর তা প্রদর্শিত হলো জাগরেবের এক art gallery -তে

এরপরেই সংগ্ৰহ চললো বিশ্বভ্রমণে জার্মানি বসনিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা সিঙ্গাপুর তুরস্ক আমেরিকা আরও বহু দেশে

সমব্যথী মানুষের দানে বাড়তে থাকলো সংগ্রহ সম্ভার এক বার্লিনেই পাওয়া গেল তিরিশটি নতুন জিনিস সবই বিচ্ছেদের বেদনামাখা

প্রতিবারই আবেদন ব্যর্থ হতে রোখ চেপে গেলো ওদের নিজেরাই ভাড়া করলেন জাগরেব শহরের তিন হাজার দুশো বর্গফুট জায়গা

কী আছে এই জাদুঘরে মেয়েদের একপাটি stiletto জুতো একপাতা gastritis - এর tablet

একটা ভাঙা হাতঘড়ি কফি maker metro - এ আঁকা কোনো দম্পতির sketch bottle opener

ঘরে বানানো বর বৌ পুতুল মা আর ব্য ছানা ব্যাঙ পুতুল ছেড়া দস্তানা আরও অসংখ্য জিনিস

বলা বাহুল্য প্রতিটি জিনিসের সঙ্গেই জোড়া আছে একএকটি গল্প ভাঙা সম্পর্কের

সত্যজিৎ রায়ের গল্পে রাস্তাঘাট থেকে কুড়িয়ে আনা জিনিসের মধ্যে এক আজব সংগ্রহ ছিলো বাতিক বাবুর

তার মধ্যে ছিলো চশমার কাচ কাচের সূরাপাত্র ছেড়া দস্তানা

বাতিক বাবুর সবকিছুর সঙ্গেই আকস্মিক বা অপঘাতযনিত মৃত্যু জড়িত

তার অতিপ্রাকৃত ক্ষমতায় তিনি সেইসব জিনিস দেখেই পিছনের ঘটনাটি সিনেমার মতো দেখতে পেতেন

ভাঙা সম্পর্কের জাদুঘরে সবই নিতান্ত লৌকিক

মেয়েটি থাকতো আর্মেনিয়ায় প্রতিবেশী ছেলেটির ভালো লাগতো তাকে মুখে কিছু বলতে না পেরে সে শুধু একটা post card মেয়েটির দরজা গলিয়ে ফেলে দিয়েছিলো

তাও তিনবছর ধরে মেয়েটিকে ভালোবাসার পর ছেলেটির বাবা মা এর কিছুদিন পর মেয়েটির বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে

সেই post card -টা আছে এই সংগ্ৰহশালায় সেদিনের সেই মেয়েটি সেটা জমা দিয়েছে সত্তর বছর পর

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার প্রতিষ্ঠিত এবং সুনামী ব্যাক্তি ছিল

ওনার যে রচনা গুলি উনি লিখেছিলেন তার বিস্তারিত আমারা এখানে একটু শুনব

ওনার রচনা উপেক্ষিতা নামে গল্প প্রবাসী পত্রিকায় ছাপা হয় উনিশ বাইশ সালে।

একুশ বছর ধরে সেই রচনা আমাদের বহুমূল্য পাঠকদের এ সুন্দর গল্প শয্যা হয়ে ওঠে।

ওনার সবথেকে বড় এবং সবথেকে সুন্দর যে লেখা উপন্যাস পথের পাঁচালি যেটিকে তিনটি ভাগে বিভতন করা হয়েছিল

প্রথম প্রকাশ পায় তার নাম ছিল পথের পাঁচালি তারপর ছিল দূর্গা চরিত্র

এবং last এবং সবার শেষে যে সমর্পিতা উনি লিখেছিলেন সেটি চাঁদের পাহাড়।

পথের পাঁচালি উপন্যাস প্র্ প্রকাশিত হওয়ার আগে রচনাটি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত বিচিত্রা মাসিক পত্রে দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যায় দেখা গায়ে।

আষাঢ় মাসের তেরোশো পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি সালে প্রকাশিত হয় এই রচনাটি।

সেখান থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের জন্যে এই role উপন্যাসই রচিত করে এক নতুন অধ্যায়

আশ্বিনের তেরোশো পয় ছত্রিশ খ্রীষ্টাব্দে অর্থাৎ ইংরেজিতে দোসরা october ঊনিশো ঊনত্রিশ সালে এর প্রথম রচনাটি